এ একটা মাঝে-উ মাছের মার্কেট দেখুন একটা লোক লাল শার্ট পড়ে মুখে মাক্স লা লাগিয়ে নিচে করে টুপি পড়ে দেখুন--

অ্যা মাছ কা মাছের ইয়েতে বসে আছে বিক্রি করছে। লোকটাকে বলছে একটা ছেলেটা উপরে বসে আছে সেই পেটিটা।

এটা একটা মাছের মার্কেট দেখুন মানে মাছের মার্কেট বলতে বড় মাজার এটা বাজার বলে একচুয়ালি দেখুন এখানে একজন সাইকেল নিয়ে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারের ভেতরে।